ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি রোড যেখানে প্রচুর গাড়ি যাতায়াত করছে।

এবং সামনে কয়েকটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে এবং দূরে একটি বড় বাস দেখা যাচ্ছে এবং তার থেকে একটু দূরে দেখা যাচ্ছে একটি ব্রিজ ।

এ ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটি ড্রয়িং ক্লাস চলছে যেখানে একজন দেখতে এসেছেন বাচ্চারা কি করছে কয়েকটা বাচ্চা-আ- বুসে রয়েছে।

এটি একটি রোড যেখানে-এ বাইকে করে একজন যাচ্ছে। একজন রাস্তার ধারে রাস্তার ধারে গাছের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে।